বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট পঁচানব্বই টি ছোটগল্প ও একশো পনেরো টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা বত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। এক হাজার নয় শো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান তিনি ছিলেন

শিক্ষা তিনি গ্রহণ করেন গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। আঠারোশো চুয়াত্তর সালে তত্ত্ববোধিনী পত্রিকা তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। এক হাজার আঠারোশো আটাত্তর সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। এক হাজার আঠারোশো তিরাশি সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয় এক হাজার আট শোনব্বই সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন ঊনিশোও এক সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকা পাকী ভাবে বসবাস শুরু করেন উনিশো দুই সালে তার পত্নীবিয়োগ হয়। ঊনিশোও পাঁচ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। এক হাজার নয় শো পনেরো সালে ব্রিটিশ সরকার তাকে 'নাইট' উপাধিতে ভূষিত করেন। কিন্তু ঊনিশোও ঊনিশ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ঊনিশশো একুশ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। উনিশো তেইশ সালে আনুষ্ঠানিক ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সামাজিক ভেদাভেদ অস্পৃশ্যতা ধর্মীয়গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতি বাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শনচেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে রবীন্দ্রনাথ দেববি গ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। সংগীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত। মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা ঠাকুরদের আদি পদবী কুশারী। কুশারীরা ভট্টনারায়ণের পুত্র দীন কুশারীর বংশ তিনি দীন কুশারী মহারাজ স্কুল এর নিকট কুশ নামক গ্রামটি গ্রামের অধিবাসী হন ও কুশারী নামে খ্যাত হন। রবীন্দ্রনাথের জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্রজীবনী ও রবীন্দ্রসাহিত্য প্রবেশক গ্রন্থের প্রথম খণ্ডে ঠাকুর পরিবারের বংশপরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছেন কুশারীরা হলেন ভট্টনারায়ণের পুত্র দীন কুশারীর রাজবংশজাত দীন মহারাজ ক্ষিতিশূরের নিকট কুশ নামক গ্রাম পাইয়া গ্রামীণ হন এবং কুশারী নামে খ্যাত দীন কুশারীর অষ্টম কি দশম পুরুষ পরে জগন্নাথ৷ পরবর্তীকালে কুশারীরা বঙ্গদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে- যশোরের ঘাটভোগ-দমুরহুদা থেকে ঢাকার কয়কীর্তন থেকে বাঁকুড়ার সোনামুখী থেকে খুলনার পিঠাভোগ পর্যন্ত। পিঠাভোগের কুশারীরাই এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও অবস্থাপন্ন হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা। আঠারোশো পঁচাত্তর সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন। কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী তার বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দবোধ করতেন রবীন্দ্রনাথ। এক হাজার আঠারোশো সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশভ্রমণে প্রথমে তারা আসেন শান্তিনিকেতন। এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবে ভারতের হিমাচল প্রদেশ অঞ্চল অবস্থিত ডালহৌসি শৈলশহরের নিকট বক্রোটায়। এখানকার বক্রোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদি সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ্‌ পাঠেও উৎসাহিত করতেন। আঠারোশো সাতাত্তর সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সমালোচনা ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং ভিখারিণী ও করুণা নামে দুটি গল্প। এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি ভানুসিংহ ভণিতায় রচিত। ভিখারিণী গল্পটি সাহিত্যের প্রথম ছোটগল্প। আঠারোশো আটাত্তর সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবিকাহিনী। এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যাসংগীত কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্গত আঠারোশো আটাত্তর সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। আঠারোশো উনওয়াসী সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেন। ইংল্যান্ডে থাকাকালীন শেকসপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করেন রিলিজিও মেদিচি, কোরিওলেনাস এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এই সময় তার ইংল্যান্ডবাসের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনাসহ প্রকাশিত হত য়ুরোপযাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে। আট শো একাশি একাশি সালে সেই পত্রাবলি য়ুরোপ

ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন। আটশো তিরাশি সালের নয় ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয় বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী । রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন পাঁচ জন মাধুরীলতা রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সীমান্দ্রনাথ। এঁদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও শমীন্দ্রনাথের মৃত্যু ঘটে আঠারোশো সাল থেকে পিতার আদেশে নদিয়া পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করত। এক হাজার আট শো ঊনিশ সালে রবীন্দ্রনাথের অপর বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। কুড়ি থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীতিসংকলন প্রকাশিত হয়েছিল। এগুলি হলো প্রভাতসংগীত, শৈশবসঙ্গীত, রবিচ্ছায়া, কড়ি ও কোমল ইত্যাদি। এক হাজার আট শো একানব্বই থেকে এক হাজার আট শো পঁচানব্বই সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। hello তুহিনা কেমন আছো তুমি? হ্যাঁ, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আর এখন কোথাও picnic টিকনিক করছো নাকি? হ্যাঁ, এইবার উড়িষ্যার ভুবনেশ্বরে যাওয়ার কথা ভাবছিলাম, তুমি কি কখনো গেছো সেখানে? না, আমি যাইনি, তবে আমি শুনেছি যে ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী এবং এটি স্মার্ট সিটি নামেও পরিচিত, খুব সুন্দর জায়গা, আমি যদিও সেখানে যাওয়ার কথা অনেকবার ভেবেছি কিন্তু, ওখানেও যাবো একদিন, আহ অনেক হবে, পুরো পরিবারের সাথে খুব মজা হবে বেশ,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 বারিশ কাদার আছি, ঘুম পাঙ্গে ঘরবী জাগত ভুবনেশ্বর স্কুলটাইম main কিন্তু তারপরে,

কিন্তু আমি তো কখনোই ছিলাম না ভুবনেশ্বরে, কি বিখ্যাত কিছুই তো জানিনা, ভুবনেশ্বরের সাথে কোণার্ক এর সূর্যমন্দির এবং উড়িষ্যার পুরী রাজ্যে একটি সোনার ত্রিভুজ গঠন করে, এটি তার applic, কাজ, খাবার এবং উৎসব গুলির জন্যও বিখ্যাত, যা সারাবছর পালিত হয়। এই শহরের গাড়ি উৎসব, একটি রথযাত্রার আয়োজনের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যা উড়িষ্যায় এবং আশেপাশের অঞ্চলগুলি থেকে তীর্থযাত্রীদের ঝাঁক জড়ো করে এই ভুবনেশ্বরে,

সেখানে যাওয়ার জন্য, কে জেগেছে এবং বাচ্চারা, আমাদের সাথে যাচ্ছে, তাই তাদেরও সেখানে মজা করা উচিৎ কারণ তাদের পরীক্ষা শেষ, তাই তারা ঘুরে বেড়াতে পারে এবং,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 এত সুন্দর জায়গা যে দেখার জন্য এবং একদিন, কম আহ ঘুরে আসতে হবে। আমি ইন্টারনেটে দেখার পর একটি তালিকা করেছি আহ ভাবছি,

হ্যাঁ, তুমি, বিষয়টা খুব ভালো ধারণা করেছো, এই সম্পর্কে পরিকল্পনা করা উচিৎ, তারপর আমরা বাইরে যাই, আজ একটি ঠান্ডা দিন, তাই আমাদের ঠান্ডার জামাকাপড়, পরে যাওয়া উচিৎ, সেগুলো আমাদের কেনাকাটাও করতে হবে, আমরা, মনে হয় আগামীকাল, আমাদের পরিকল্পনা শুরু করা উচিৎ, তুমি কি যাবে? আমাকে তোমার সাথে shopping mall করতে যেতে হবে, কারণ আমি অফিসের কাছ থেকে রেহাই পাচ্ছি না, রেহাই পাওয়ার পরই আমি shopping mall এ তোমার সাথে যাবো, তুমি আমার সাথে যাও, আমি একসাথে তাহলে যাবো shopping করতে, হ্যাঁ হ্যাঁ, আমি কেনাকাটা করার কথা ভাবছিলাম এবং কিভাবে যেতে হবে তাও পরিকল্পনা করছিলাম,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

খুব ভালো আমদের একটি সম্পূর্ণ পরিকল্পনা করা উচিৎ, তারপর আমরা বাইরে যাবো, আজ একটি ঠান্ডা দিন, তাই আমাদের ঠান্ডা জামাকাপড়, কেনাকাটা আহ করতে হবে ঠান্ডার জন্য, আমাদের, মনে হয় আমাদের আগামীকাল পরিকল্পনা করাটা উচিৎ। তুমি কি যাবে? আমাকে, তোমায় shopping করতে যেতে হবে কারণ, আমার অফিস এর সাথে সেরকমভাবে কোনো পরিকল্পনা করিনি, তুমি যদি যাও, তাহলে আমি তোমার সাথে shopping করতে যাবো, যাই হোক, তুমি আমাকে বলো যে সেখানে খাবার কি জনপ্রিয়? আমি একজন বড় ভোজনরসিক আমি নতুন জিনিস খেতে খুবই পছন্দ করি। এর মানে এই নয় যে আমি অনেক খাই, তবে আমি,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 হ্যাঁ, এটা সত্যি, সবাই আজকাল সোসাল মিডিয়া তে খুব সক্রিয়। আমিও আমার স্ট্যাটাস আপডেট করি, যখন আমার কাছে সময় থাকে, অন্তত বন্ধু এবং আত্মীয়দের সাথে সংযুক্ত থাকতে ভালো লাগবে, হ্যাঁ, এটা সত্যি, আমরা social media তেও প্রবেশ করছি, আমরা আমাদের পরিকল্পনা শুরু করছিলাম, তাই না?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 শুধুমাত্র ঐতিহ্য়বাহী উড়িষ্যার খাবার ভুবনেশ্বরে পাওয়া যায়, এবং যেকোনো ক্ষেত্রে হোটেলে সব ধরনের খাবার পাওয়া যায়, আচ্ছা, এই ভুবনেশ্বরকে smart city বলা হয়? উৎপাদনশীলতা, ভুবনেশ্বরকে ভারতের প্রথম পরিকল্পিত শহর গুলির মধ্যে একটি হিসাব বিবেচনা করা হয় এবং, এটি দেশের শীর্ষ পাঁচটি আইটি কোম্পানী, ইনফোসিস, টাটা কন্সাল্টেনসি সার্ভিস, টেক মাহিন্দ্রা এবং মাই মাইনটির বিশ্ব ব্যাংক, আয়োজক একমাত্র টিয়ার শহর two ভারতকে ব্যবসার জন্য তৃতীয় সেরা স্থান হিসাবে ঘোষনা করেছে,

ভুবনেশ্বরে কোন ভাষায় কথা বলা হয়? অফিসিয়াল ওড়িয়া এবং ইংরেজি,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 তেইশ, দুই, দুহাজার ষোলো, এই তারিখে smart city মিশন প্রোগ্রামের অধীনে নির্বাচিত ভুবনেশ্বরের smart city প্রস্তাব বাস্তবায়নের জন্য, smart city লিমিটেড নামে একটি বিশেষ উদ্দেশ্যমূলক যান, এর TV company গঠন করা হয়েছে, আচ্ছা smart city তেই কি তাহলে ভুবনেশ্বর অবস্থিত? হ্যাঁ, smart city তেই ভুবনেশ্বরের কেন্দ্র, স্বচ্ছ সমীক্ষা, দুহাজার বাইশ, sanitation survey তে স্মার্ট শহর গুলি, দেশের চল্লিশতম স্থান পেয়েছে, যার ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে। তবে নাগরিকদের প্রতিক্রিয়ায় শহর, এটি রাজ্যের সেরা রাজধানী হিসাবে নামকরণ করা হয়েছিল,

আচ্ছা ভুবনেশ্বরে আহ ভ্রমণের সেরা মাস কোনটি? শীতকালে, শহরটি দেখার সময় অক্টোবর থেকে মার্চ এর মধ্যে, তাপমাত্রা কম থাকে এবং আবহাওয়া খুবই মনোরম ও শীতল। গ্রীষ্মকাল, এপ্রিল মে মাসে গরম থাকে। বর্ষা থেকে,

আহ Hello আসলে এটা hotel নয়, এটা resort । এটা Taj resort থেকে উম কথা বলছি। আপনি আহ resort থেকেই মন্দারমনির beach দেখতেই পাবেন। বেশি দূরে নয়, আহ খুবই কাছে একদমই কাছে বলতে পারেন। আপনি হেঁটেই পাঁচ minute এ আপনি beach এ পৌছে যেতে পারবেন। আহ আমি একটু দেখে তাহলে আপনাকে বলছি। আপনারা কতদিনের জন্যে আসবেন? দুটো রাত থাকবেন তো? তো আপনারা কি চার তারিখেই ঢুক~ আসবেন? আহ আসলে mam আমাদের এখানে আপনি সকালে যদি ঢোকেন মানে আমাদের এখানে আপনি দুপুরের খাবার থেকে শুরু হবে। মানে দুপুরের খাওয়া তারপর dinner তারপর পরের দিনের breakfast আহ তারপর আবার ইয়ে আর যেদিন যাবেন সেইদিন হচ্ছে breakfast টা খেয়ে তারপর আপনি আহ বের হতে পারবেন। এই একটা সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আহ কিন্তু আর একটা ইয়ে, তো আপনারা মানে কতজন আসছেন? সেটা যদি একটু বলেন তো ভালো হয়। আহ সেটা চাইলে তো dome~ এর domenatory নিতে হবে hall । মানে room পাবেন না কারন ওখানে একটা room নেবে যেখানে অনেকগুলো পাবেন কিন্তু আমার মতে room নেওয়াটা বেশি ভালো যদি আপনারা আহ দুটো room নেন। মানে দুটো একজনে একটা room এ চারজনে শুতে পারবেন আর একটা room এ চারজন শুতে পারবেন। আর আর একটা যদি আপনি উম ছোটো room নেয় মানে double bed এর তো সেখানে আপনারা আহ আপনি আর একজঙ্কে পাঠিয়ে দিতে পারবেন। তো আপনার হিসাবমতো তিনটে room নিতে হবে। দুটো বড় room, একটা ছোট room ।

না mam আসলে আমাদের এখানে একটা room এ চার জনই allow করে আমাদের এখানে। আপনি আহ room আর একটা নিতেই হবে কিন্তু আপনারা যদি একটা room এ পাঁচজন থাকেন সেটা আপনাদের personally ব্যাপার আহ আমি এতে ঢুকবোনা কিন্তু room আপনাকে আহ নিতে হবে তিনটেই। একটা ছোটো নিতে পারেন আর দুটো বড় room নিতে পারেন আহ সেটা বা দুটো ছোট room নিয়ে, একটা বড় room নিতে পারেন। সেইভাবেও আপনি নিতে পারেন।

হ্যাঁ আহ দেখুন AC room এর তো একটু দাম বেশি হবে। AC room যদি আপনি বড় room নেন তাহলে তিন হাজার মতো হবে, আর যদি ছোটো room নেন তাহলে আড়াইয়ে হয়ে যাবে দুহাজার পাঁচশো। আর যদি আপনি non AC room নেন তাহলে সেটা পনেরোশো থেকে শুরু। হ্যাঁ বড় room এ আহ আরো দুটো bed পাবেন। মানে double bed পাবেন, দুটো double bed পাবেন আর বড় আহ room বড় পাবেন balcony থাকবে। আহ AC থাকবে ঘরে, প্রত্যেকটা ঘরেই। তো এই সুবিধাগুলো পাবেন। আহ হ্যাঁ একদম আপনারা swimming pool সবসময় ব্যাবহার করতে পারবেন। আহ আর আমাদের এখানে আপনারা যদি শ~ মানে শনিবার সকালে আসবেন তো? তাই হ্যাঁ আপনারা swimming pool সবসময় ব্যবহার করতে পারবেন।

আহ আপনারা যদি খাবার আহ order করে room এও ডেকে নিতে পারেন। কারন room এ সেই ব্যবস্থাও আছে যদি phone করে ডেকে নেন। আর যদি না চান তো আমাদের নিচে একটা hotel মতো আছে, আপনারা ওখানে এসেও খেতে পারবেন order দিয়ে। তো খাওয়ার ব্যাপারেও আপনাকে আমি বলে দিলাম। না mam না mam আপনারা এই আহ hotel এ আপনাদেরই room এ বসে খান তাতেও কোন tax লাগবে না বা hotel এ ইয়েতেও বসে খান তাতেও extra করে লাগবে না। খাবার যা হবে তার অনুযায়ী যে tax হবে ওটাই লাগবে। উম না mam খাবার সবসময় আলাদাই থাকে। আহ আপনি শুধুমাত্র room পাবেন আর জল আর খাবারটা আপনাকে আলাদা করে কিনতে হবে।

করে আপনি জানলা দিয়ে বা belcony দিয়ে আপনি দেখতে পারবেন। আহ তো সেই ব্যপারে আহ আমার লাগবে যে সেই ব্যপারে একটু দামটা বেশি হবে। আহ First না আমাদের অমনে floorwise তো হয়না, আমাদের আহ যদি তুমি মানে সামনের দিকে নাও আমাদের hotel টা এক মানে যদি সামনের দিকে নাও তাইলে একটু rate টা বেশি হবে আর যদি একটু পেছনের দিকে বা একটু middle এর দিকে নাও তালে rate টা একটু কম হতে হবে। তো আপনি কোন হিসাবে নেবেন সেইভাবে বলুন? আহ যদি আহ পেছনের দিকে নেন তাহলে দু হাজার আটশো টাকা পরবে AC আর যদি আপনি আহ non AC নেন তাইলে ওই বাইশ টাকার মতো পরবে। আহ দেখুন আমাদের এখানে veg থালিও পাওয়া যায় আবার non veg থালিও পাওয়া যায়। Veg থালি আপনি ডাল, সুপথ্য, আহ আলু ভাঁজা, ভাত এই পেয়ে যাবেন। তার মধ্যে আহ আহ এটার দাম হয়তো আহ একশো দেড়শ টাকা পরবে। আর যেটা non veg থালি পাবেন ওর মধ্যে আপনি chicken পাবেন, মাছ পাবেন আহ ডিম পাবেন আর আলু ভাঁজা, ডাল আহ সুপথ্য আহ কোন তল~ একটা তরকারি পাবেন। তো এই মিলিয়ে আপনার দাম ওই একশো আশি টাকা ওরকমই পরবে, ঠিক আছে?

যে মাছ যেটা যে যেটা খাবে তার জন্য একটা আলাদা দাম আছে, ঠিক আছে?

করে রেখে দেন তাহলে খুব ভালো হয়। আহ আমাদের book করার time এ আহ আপনি online এও book করতে পারেন বা আমাকেও phone করে book করতে পারেন। তো আপনার ইচ্ছা এবার।

শুভ সন্ধ্যা, আমি রুম্পা দাস, আবার আমাদের আলোচনায় ফিরে এলাম, মৌলির সাথে, মৌলি দে তো মৌলি আমাদের আমরা যেহেতু মানে এ আমাদের আগের আলোচনাটা তুমি দেখলে যেখানে শেষ হলো, যেগুলো যে entertainment গুলো আমরা মানে ধরো entertainment বলো, বিনোদন বলো, মনোরঞ্জন বলো যেগুলো থেকে আমরা পুরোপুরি মানে সরে এসছি বলা যায়। মানে সেগুলো থেকে আমরা সেগুলো ধারে কাছেও আর নেই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

হ্যাঁ এবার আমারাতো আগের পর্বে আলোচনা করেছি যে আমরা যে নিজেরা কতটা এই মনোরঞ্জনের জগতে যাবো? সেটা নিয়ে আলোচনা করেছি মানে নিজেরা আহ এই জগতে কিভাবে প্রবেশ করবো মানে দেখবো এক কথায় বা গান শুনবো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, বা খেলাধুলা দেখা আহ এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু

একটু বলি যে আমরা যদি নিজেরা একটু হলেও এই বিনোদনের জগতে প্রবেশ করি তাহলে কেমন হয়? এই ধরো আহ অনেকেই আছে যারা একটু painting করতে ভালোবাসে।

সবাই তো আর শেখে না তাই না?

সবাই কি আর নাচ শেখে? সবাই কি আর গান করে? এই ধরো তুমি আমি, তুমি আমি কি আর গান শিখি? হ্যাঁ হ্যাঁ

শুনি সেটা করার চেষ্টা করি, তো এইবার আহ তোমাকে যদি জিজ্ঞেস করি, মানে এক কথায় বলছি ধরো আমরা যদি দিনে একটা হলেও সবার কথা বলছি না, সবাই তো painting করতে ভালো পারবেও না, কিন্তু আমি বলতে চাই এই যে painting করার যে একটা নেশা, যারা painting করে, যেন সব এই যে এই শিল্পের জগতের যে একটা নেশা, সম্পূর্ণ এটা কিন্তু ভীষণ রকমের একটা নেশা ধরিয়ে দেয়, যারা মনে করো নাটক করছে বা থিয়েটার করছে, যারা অভিনয় করছে, তারা যেমন এই জগৎ থেকে ছেড়ে আসতে পারে না কারণ এই জগতে অদ্ভুত রকমের একটা মায়া জড়িয়ে থাকে, ঠিক সেইভাবে যারা মনে করো নাচ করছে। গান করছে তারাও কিন্তু তারাও কিন্তু এই মায়ার জালে জড়িয়ে, তারাও কিন্তু সেই জগৎ ছেড়ে আসছে

এগুলো মধ্যে কি বলো তো আমাদের একটা আলাদা রকমের emotion কাজ করে, তাই না, emotion কাজ করে ধরো এখন আমি বলছি মানে আমাদের এখানে mainly কি বলা যায় বলো তো? যে শুধু entertainment বলতে আমরা যে এখন যেটা জেনে গেছি smartphone smartphone এর মধ্যে এই Facebook বলো, ট্যুইটার বলো, অনেককিছু আছে, তুমি মানে আমরা আমরা mainly আমরাই use করি বলবো না, এর বাইরে আমিও use করি কিন্তু মেন কথা কি বলো তো? এইগুলোতে পড়ে থাকলে কি আর হবে? তাহলে তো আমাদের হ্যাঁ

হওয়া এই সারাদিন ধরো এখন যেমন খুব চলছে মানে এই tik_tok টা যেটা band হয়ে গেছে tik tok যখন উঠলো বাবারে উফ সারাদিন সারাদিন লোকে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে এই টিকটক মা গো, আমাকে কোনোদিন করতে হয়নি, জানো তো আমি একদম এইগুলো পছন্দ করি না হ্যাঁ যাই হোক তুমি তুমি করতে না কি?

আমিও তাই, তো আমার এটাই বলার যে আমরা জানি যে আহ এগুলো দেখলে যেমন আমরা নিজেদের মনোভাব বদলাতে পারবো বা মানসিক অবস্থা আরও উন্নতি করতে পারবো।

এটা অন্য ব্যাপার একটা নিজের জন্য করা অন্য ব্যাপার, হ্যাঁ ঠিক আছে, তুমি সেটা নিয়ে তো আর অন্য কোথাও যাবে না, নিজেকে ভালো রাখা আমার কাছে মনে হয় entertainment মানে তুমি তুমি কিসে ভালো থাকবে, শুধু সারাদিন ফোন ঘাঁটা কিংবা

তার বাইরে বেরিয়ে একটু নিজেকে সময় দেওয়া তুমি যদি গান ভালোবাসো, সেই গানটার মধ্যে থাকা কিংবা তুমি যদি নাচ ভালোবাসো সেই নাচের মধ্যে থাকা, তুমি যদি আঁকতে ভালোবাসো আঁকো। কবিতা যদি একটু পড়তে লিখতে ভালোবাসো লেখো, গল্প লিখতে ভালোবাসলে লেখো, গল্প পড়ো, আমার কাছে মনে হয় সবটা নিয়ে তুমি একটু থাকো, যাতে কি বলো তো? এই জিনিসগুলো না হারিয়ে না যায়, হারিয়ে না যায়। একদম একদম শুধু আমরা ওই ফোনের মধ্যে ভিডিও দেখে গেলাম, এইটাতেই যেন আমরা আবদ্ধ না থাকি যে entertainment নিজের মনোরঞ্জন করছি, কিন্তু আমি যদি নিজেকে একটু সময় দিই, এই জগৎটা তো ভীষণ সুন্দর একটা জগৎ, ওই যে first এই বলেছি একটা রঙিন দুনিয়া। এই দুনিয়াতে যদি আমরা এস নিজেদেরকে একটু প্রবেশ করাতে পারি, যদি আমরা আহ নিজেরা একটুখানি হলেও পেনসিল আর রংটা ধরতে পার, তাহলে আমার মনে হয় না মন্দ হবে, তারপর তুমি দেখো, তুমি দেখেছো রুম্পা যে আগে কিন্তু দেখেছি আহ যে আমাদের ঘরে কিন্তু মানে বড়োরাও বেশ আহ আহ মানে ছন্দে ছন্দে কিন্তু কবিতা পড়তো, তাই না? তুমি দেখো এখন কিন্তু সেইভাবে ওই ছন্দে কথা বলা বলো বা যাই বলো না কেন সেটা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে, এখন মানুষ দেখবে মন দিয়ে এই যে আগে কিন্তু তুমি দেখবে আবৃত্তি বলার ব্যাপারটা কিন্তু বেশ সুন্দরভাবে ছিল, সেখান থেকে তুমি দেখো এখন কজন আমি জানি না, আমার তো মনে হয় না, আগের মতন এখন আর আবৃত্তি বলার প্রচলনটা, এখন মানুষের কি বলো তো ওখান থেকে interest টাই চলে গেছে, ওগুলোর প্রতি আর কারোরই সেরকমভাবে interest নেই, খুব মানে বাঁচা খোঁচা কজনই আছে, যার হয়তো ওগুলোর প্রতি interest আছে, তুমি সবাইকে বললে সে হয়ত শোনে শোনো না, জানে মানে জিনিসটা জান, প্রতিবার শুনে যদি interest তৈরী হয়, সেটা তারা চায়ই না চায়ই না।

আমি দেখতে পেয়েছি, সেটা হলো এই যে দেখো আমরা জানি যে ভারতবর্ষের যে classical dance গুলো রয়েছে, যেমন ভারত নাট্যম, কত্থক হুম একদম মনিপুরী, কুচিপুরি একদম আরও অনেক কিছু আছে, ওহেনি একদম নাট্যম, অনেক অনেক নাচের যে ধারা গুলো আছে, সেখান থেকে দাঁড়িয়ে দেখো তুমি এখন কিন্তু এই ব্যাপারটাই কিন্তু classical dance এর ব্যাপারটাই কিন্তু মানুষ নিতে চাইছে না, মানুষ এখন খালি western culture এ রয়েছে, কিন্তু আমি বলতে চাই একজন ভারতীয় হয়ে এই বার্তাটি আমি দিতে চাই, যে আমাদেরকে কিন্তু classical dance এ বেশ আলোচনা করা উচিত, এক কথায় কি বলো তো? এই এই যে classical dance গুলো কিন্তু এক একটা জায়গার না এক একটা মানে ভার বহন করে যেমন ভার বহন করে যেমন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে থাকি, আমাদের আমাদের এইগুলো যদি আমরা বিলুপ্ত করে দিই তাহলে আমাদের যে মানে এর পরের generation গুলো ওরা তো কিছুই আর মানে এইগুলোর সাথে পরিচিত হবে না, একদমই বিলুপ্ত হয়ে যাবে, একদমই তাই ভারতীয় সংস্কৃতি সেইটা সম্পর্কিত জানা ভীষণভাবে উচিত। কারণ আমরা ভারতীয়, তাই ভারতের যদি সংস্কৃতিকে আমরা ধরে রাখতে না জানি তো আর কে ধরে রাখবে? সেটা তো বুঝতে হবে, একদম তাই western dance যেরকম আমরা শিখছি বা শিখবো। সেরকম কিন্তু classical এর দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর রাখা উচিত একদম একদম, একদম ঠিক বলেছো তুমি, সত্যিই মানে বলতে গেলে না এখন এইটা প্রায় যেন মানুষের থেকে

smartphone এর মধ্যে ঢুকে গেছে বলে এর বাইরেও যে একটা জগৎ আছে, মানে এর বাইরেও যে কতকিছু আছে সেগুলো আমরা মানে এইই করতে পারি না, তুমি এর আগে আমাকে মানে তুমি একবার বলে বললে আমাদের আলোচনার মাঝে এই কথাগুলো উঠেছিল, তুমিই তুলেছিলে যে আহ এই যে মানুষ এই like, followers এর পেছনে কি বলো তো? পাগল হয়ে গেছে, মানুষ একটা নিজে একটা মানে একটা ভুল কিংবা একটা fake image create করে নিজের মধ্যে যে আমি আদেও ওটা নয়।